এটা আগরতলা আইএসবিটির একটা ছবি।

এটার মদ্যে বাস কন্টেকটার বাস -এর যাত্রীদের জন্য অপেক্ষা করে।

ওটা ঝুড়িতে রাখানো আসে আঙ্গুরগুলি।

ফ্রিজের ভিতরে অনেকগুলি কোল্ড ড্রিঙ্কস রাইক বিতরে রাইখসে তারা।

নীচে পাথরের লগে যে জল একটু ঘোলা হয়ে রইছে।

আর বিছনার উপরে কিছু কাপড় একদম ছড়াই ছিটাই রইছে এটা আমরা দেখতাম পারি।

বিল্ডিংয়ের ছাদ এডি লাল কালারের।

ছবিটা নেওয়া হইসে কনস্ট্রাকশন যে চলে এই জিনিসটা কতদূর কমপ্লিট হইসে জিনিসটা দেখার জন্য।

সবিটা রাজবাড়ীর পিছনের রাস্তা যেটা লক্ষীনারায়ণ বাড়ির দিকে যায় ওখান থেকে নেওয়া একটি ছবি।

এই সোবিটা দেখ্যা আমরা যা দেখতে পারতাসি সোট্ট একটা মোটর লাগানো আসে।

ইয়া একটা হোটেল -এর বিতরের সবি।

আ বেটাটা আইসে হোটেল ভাড়া লই বার একটা একদিনের লইগে বললা।

নীল কালারের টি-শার্ট হরে রাখসে বাইরে মূ কিছু একখান চার।

দেখেন এ হইছে হোটেলের কর্মচারী।

এই ছবিটাতে আমরা দেখতাম পারতাছি একটা স্ট্যাছু স্ট্যাছুর পিছনে বড়ো --

ইকো গাড়িডা সাদা কালারের ইকো ।

এইখানে লেখা আছে বাস জিপ চালক সংঘ।

ঘরটা দেইখা মনে হইতেছে অনেক বড় পুরানো কিন্তু বড় বিল্ডিং ।

উপরের ছাই মুই কয়েকগগা গাছও আছে।

ফটোইয়া দোকানের বাইরে তুম্মি সিলো আর দোকানের মধ্যে দেখতাম পারতাসি যে কতগুন পেপসির বোতল যেগুন খাইনি রাখি দিসে।